এটা হলো একটা নিচে বসা দোকান। এখানে অনেক ধরনের কিছু পাওয়া যায় কাঠের সামগ্রী ওপরে ঝোলানো --

এটা একটা স্কুল | এখানে একটা বাস দাঁড়িয়ে আছে | মধ্যেখানে কয়েকজন মানুষ নিচে বসে আছে একজন মানুষ ফটো উঠাচ্ছে আর কয়েকজন মেয়ে পাথরের ওপরে দাঁড়িয়ে রয়েছে | ওপারে একটা নদী |

এটা হলো একটা দোকান। এখানে অনেক ধরনের--

এতে একটা গোকুল বলে লেখা ছিল ।

সু-উ-রুলিয়া মিনি জু জু টার গেট টা অনেক বড় করে --

এখানে একজন ছেলে বুুক ডন করছে। একটা পাম্প বেলুন ওপর উঠেএখানে আরো জিনিস রয়েছে যেগুলো দিয়ে জিম করা যায় ।

ক্রিকেট খেলার মাঠ এখানে --

অনেক গুলো লোক এখানে হাঁটা চলা করছে।